নমস্কার বন্ধুগণ মিকটেক্ এর আপডেট্ অর্থাৎ আধুনিকীকরণ এবং অনুপস্হিত প্যাকেজ্ গুলিকে অন্তর্ভুক্ত করার টিউটোরিয়াল্ এ আমি আপনাদের স্বাগত জানাচ্ছি
মিকটেক্ হল লেটেক্ এর একটি বিনামূল্য বিতরণ
এখানে ডেস্কটপ্ এর উপরে আপনি টেকনিক্ সেন্টার এর আইকন দেখতে পাচ্ছেন
যদি আপনি টেকনিক্ সেন্টার ইনস্টল্ করার প্রক্রিয়া না জানেন তাহলে উইন্ডোস্ এ লেটেক্ ইনস্টল্ করা এবং রান করা বিষয়ক টিউটোরিয়াল্ টির সাহায্য নিতে পারেন
এখনো পর্যন্ত আমি যত মৌখিক টিউটোরিয়াল্ তৈরী করেছি সেগুলি সম্পূর্ণভাবে প্রস্তুত করার জন্য এবং কম্পিউটার এ টিউটোরিয়াল্ টি রেকর্ড করার জন্য সমান সময় লেগেছে
কিন্তু বর্তমানে আমি যে টিউটোরিয়াল্ টি প্রস্তুত করতে চলেছি তার কার্যপ্রণালী তে ইন্টারনেট্ এর সাথে সংযোগস্থাপন এর প্রয়োজন আছে
যদি সংযোগব্যবস্থার ব্যান্ডউইড্থ কম থাকে তাহলে প্রয়োজনীয় প্যাকেজ্গুলি ডাউনলোড্ করতে অনেক সময় লাগতে পারে
সেক্ষেত্রে আমি প্রয়োজন অনুযাই রেকর্ডিং সাময়িক ভাবে বন্ধ রাখব
আপনি এখানে যে ফাইল্ টিকে দেখতে পাচ্ছেন সেটিতে বিমার্ ক্লাস ব্যবহার করা হয়েছে
যদি আপনি বিমার্ সম্পর্কে না জানেন তাহলে আপনি বিমার্ সংক্রান্ত মৌখিক টিউটোরিয়াল্ টির সাহায্য নিতে পারেন

আমি এখনই এই সমস্যা সমাধানের উপায় নির্দেশ করব
মিকটেক্ আপডেটের দুটি পদ্ধতি আছে
সরাসরি এটিকে আপডেট্ করা এবং ব্রাউস্ প্যাকেজ্
আপডেট্ এ গিয়ে রিমোট বা দূরবর্তী প্যাকেজ্ রেপোসিটোরি সিলেক্ট করা যাক
আমি সাধারণতঃ ইন্রিয়া ব্যবহার করে থাকি
প্রকৃতপক্ষে আমি আগেরবার এটি ই ব্যবহার করেছিলাম তাই এখন এটি অপশন হিসাবে দেখা যাচ্ছে
প্রথমবার এ কিন্তু এই দুটি অপশন ই দেখা যাবে
প্রথমটি হল নিকটতম প্যাকেজ্ রেপোসিটোরি টি সিলেক্ট বা নির্বাচন করা এবং অপরটির হল রিমোট বা দূরবর্তী রেপোসিটোরি এর নির্বাচন করা
তৃতীয় অপশনটিকে নির্বাচন করা যাক
তাহলে কানেকশন্ সেটিংস্ এ যাওয়া যাক
এখানে প্রক্সি সার্ভার ব্যবহার করা হচ্ছে
প্রক্সি ত়ে অথেনটিকেশন্ বা পরিচয়ের প্রমাণীকরণ এর প্রয়োজন হয় তাহলে এটিতে ক্লিক্ করা যাক
এখন যদি এটি নির্বাচন করা হয় তাহলে এটি নাম এবং পাসওয়ার্ড দিতে বলবে
তাহলে এই তথ্য এন্টার্ করা বা দেওয়া যাক
ওক ত়ে ক্লিক করা যাক
এখানে আমি আমার পছন্দমত যেকোনো একটি নির্বাচন করতে পারি
এটি আগে থেকে ই সিলেক্ট করা আছে
তাহলে এটি নির্বাচন করা যাক
এখন আপডেট্ প্রক্রিয়াটির জন্য সময় লাগবে কারণ এখন প্যাকেজ্ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য ডাউনলোড্ হবে
এইজন্য আমি এখন রেকর্ডিং সাময়িক ভাবে বন্ধ রাখব
প্রায় পাঁচ মিনিট পরে দেখা যাচ্ছে যে নতুন কিছু আপডেট্ করার মত নতুন কিছু নেই কারণ আমি একটু আগেই আপডেট্ করেছি
নাহলে এটি সম্ভাব্য প্যাকেজ্ এর একটি তালিকা দিত এবং জানাত সিলেক্ট করা প্যাকেজ্ গুলির আপডেট্ এর প্রয়োজন আছে
যখন আমি এটি প্রথমবার আপডেট্ করেছিলাম তখন আমি দেখেছিলাম যে সব প্যাকেজ্ ই তালিকায় অন্তর্ভুক্ত আছে এবং সেগুলিকে সিলেক্ট করা আছে
সেইক্ষেত্রে সম্পূর্ণটিকেই আপডেট্ করা যেতে পারে
আপনাকে প্রত্যেক দিন এই আপডেট্ করতে হবে না মাঝে মাঝে আপডেট্ করলেই যথেষ্ট ঠিকআছে তাহলে ব্যাক বাটন্ এর দুইবার ব্যবহারের মাধ্যমে আগের স্থানে ফিরে যাওয়া যাক
আপনি cdডিভিডি এর মিকটেক্ বিতরণ অথবা কোনো স্থানীয় প্যাকেজ্ রিপোজিটরি বা ভান্ডার ব্যবহার করেও মিকটেক্ আপডেট্ করতে পারেন
আমি এখন এটি ক্যানসেল্ করছি
আপডেট্ বা আধুনিকীকরণের মাধ্যমে কম্পিউটার এ শুধুমাত্র মিকটেক্ এর আধুনিকতম সংস্করণটি সংস্থাপন করা হয়েছে
আমি আপনাদের আগেই জানিয়েছিলাম এটি করার দুটি পদ্ধতি আছে
আমি এখন দ্বিতীয় প্রণালী টির বিবরণ দিচ্ছি
প্রোগ্রামস্ এ গিয়ে মিকটেক্ এ গিয়ে ব্রাউস্ প্যাকেজ্ এ যাওয়া যাক
এটি লোড্ হতে অর্থাৎ প্যাকেজগুলির তালিকা প্রস্তুত হতে সামান্য কিছু সময় নেয় হয়ত বা কয়েক সেকেন্ড
এটি আপনাকে সম্ভাব্য সব প্যাকেজ্ এর নাম এবং সেগুলির প্যাকেজ্ হিসাবে ঘোষিত হবার দিনের একটি সম্পূর্ণ তালিকা দিয়ে দেবে
এই কলাম্ অর্থাৎ শ্রেণীটি অত্যন্ত গুরুত্বপূর্ণ
এটি নির্দেশ করে কোনো প্যাকেজ্ আপনার কম্পিউটার এ উপস্থিত আছে কিনা
তাহলে নীচে যাওয়া যাক এবং দেখা যাক বিমার্ উপস্থিত আছে কিনা
দেখুন এখানে বিমার্ এর উল্লেখ আছে কিন্তু তার পার্শ্ববর্তী স্থানটি ফাঁকা অর্থাৎ এতে বিমার্ কম্পিউটার এ উপস্থিত নেই
পরবর্তী পর্যায় যাবার আগে প্রথমে টাস্ক ও তারপর আপডেট উইজার্ড এ যাওয়া যাক
আমরা এখন কিছুক্ষণ আগে দেখা একটি পেজ্ এর হুবহু অনুরূপ অপরএকটি পেজ্ দেখতে পাচ্ছি
আপনি আগেরমত ই একইভাবে কানেকশন্ সেট বা সংযোগ ব্যবস্থা স্থাপন করতে পারেন
প্রয়োজনীয় প্যাকেজ্ টি নির্বাচন করার আগে লক্ষ্য রাখবেন যাতে কানেকশন্প্রক্সি সবকিছু যেন সঠিক থাকে
যেহেতু আমরা এখন আপডেট্ করছি না তাই আমরা এখন এই প্রণালী অনুসরণ করব না
কখনো এরকম হতে পারে যে আপনি যে রিমোট ওএবসাইট এর সংযোগ স্থাপন করতে চাইছেন সেটি সম্পূর্ণ কার্যক্ষম নেই
সেক্ষেত্রে যতক্ষণ না আপনি প্রয়জনোপযোগী সংযোগ ব্যবস্থা পাচ্ছেন ততক্ষণ আপনাকে বিভিন্ন ওএবসাইট এর এর সাথে সংযোগ করার চেষ্টা করতে হবে
একবার সঠিকভাবে সংযোগ স্থাপন হয়ে যাবার পর আপনি সেটিকেই বারবার ব্যবহার করতে পারেনএখন এটিকে ক্যানসেল করা যাক এবং বিমার সিলেক্ট করা যাক
এখন যদি আমি ইনস্টল্ করতে চাই তাহলে এটি আমাকে এই তথ্য জানাবে যে বর্তমান ইনস্টলেশান টি আপডেট্ করা হবে এবং একটি প্যাকেজ্ ইনস্টল্ করা হবে
এটিকে বন্ধ করা যাক
আমার মনে হচ্ছে এটি এখন রিফ্রেশ্ হচ্ছে এতে সামান্য কিছু সময় লাগতে পারে
এক্ষেত্রে আমাদের এই রেপোসিটোরি তে গিয়ে প্যাকেজ্ রেপোসিটোরি পরিবর্তন করতে হবে এখন পুনরায় কনেকসান সেট করতে হবে
ঠিকআছে এখানে নাম এবং পাসওয়ার্ড দেওয়া যাক

এখানে ইন্রিয়া আগে থেকে ই নির্বাচিত ছিল
আমরা এখন এটিকেই ব্যবহার করব
কিছু মিনিট পরে আমি এই এরর মেসেজ্ পাওয়া গেল যে কিছু প্যাকেজ্ আপডেট্ করা যাবে না
এতে কোনো অসুবিধা নেই চেষ্টা করে দেখা যাক কোনভাবে বিমার্ ইনস্টল্ করা যায় কিনা
বিমার্ এ গিয়ে সেটিকে সিলেক্ট করা যাক সিলেক্ট করা হল
ঠিকআছে এটি ইনস্টল্ হতে শুরু হয়েছে
বিমার্ ডাউনলোড হতে কিছু সময় লেগেছে
তাহলে এটিকে বন্ধ করা যাক
এখন এই পেজেতে আপডেট্ হচ্ছে
আগের উইন্ডোত়ে ফিরে আসা যাক
এটিকে ক্যানসেল করা হল
সতরাং বর্তমান কমপাইলেশান এর ফলে এটি তৈরী হয়েছে
সমগ্র প্রক্রিয়াটিকে পুনরায় দেখে নেওয়া যাক
এটিকে বন্ধ করা যাক এবং কন্ট্রোল ফ7 দ্বারা কম্পাইল করা যাক
পূর্বের বিমার্ অনুপস্থিত থাকার সমস্যা এখন সমাধান হয়ে গেছে
স্ক্রল্ ডাউন্ করে নীচে যাওয়া যাক
এখানে দেখা যাচ্ছে বিমার্ ৫ ই নভেম্বর তারিখে ইনস্টল্ হয়ে গেছে
এবার আমরা বর্তমান সমস্যার দিকে নজর রাখব
প্রকৃতপক্ষে এটি সরাসরি ইনস্টল্ করার অপশন দিচ্ছে
এটি করার দুটি পদ্ধতি আছে
একটি হল এখানেই এইভাবে ইনস্টল্ করা এবং অপরটি হল ব্রাউস প্যাকেজ এর মাধ্যমে
এইভাবে চেষ্টা করে দেখা যাক কি হয়
এটি এখানে নাম এবং পাসওয়ার্ড দিতে বলছে
দেওয়া যাক
আগের পদ্ধতির মত এইবারে কিন্তু কপি হবার প্রক্রিয়াটি উইন্ডোত়ে দেখা যাবে না এখন সম্পূর্ণ প্রক্রিয়া টি ব্যাকগ্রাউন্ড এ বা নজরের আড়ালে হবে
সুতরাংকিছু সময়ের জন্য অপেক্ষা করা যাক
ঠিকআছে এখন এটি ডাউনলোড্ হয়ে গেছে কিন্তু দেখা যাচ্ছে যে xcolorস্টাই অনুপস্হিত
এটিকে ইনস্টল্ করা যাক
এটি এখন বাকগ্রাউন্ড এ ইনস্টল্ হচ্ছে
এখন দেখা যাচ্ছে যে ট্রান্সলেটর অনুপস্থিত
তাহলে এটিকেও ইনস্টল্ করা যাক
কিছু মিনিট পরেও নতুন কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না
তাহলে এখানে যাওয়া যাক এবং বর্তমান পরিস্থতির দিকে নজর রাখা যাক
এখানে রিসেট করা যাক
এখন পরীক্ষা করে দেখা যাক যে এতক্ষণ আমরা যেসব প্যাকেজ্ ইনস্টল্ অর্থাৎ সংস্থাপন করার চেষ্টা করেছি তার সবগুলি ইনস্টল্ হয়েছে কিনা আপনি দেখতে পাচ্ছেন যে বিমার্ ইতিপূর্বে ই ইনস্টল্ করা হয়ে গেছে
এখন আমাদের অন্যগুলি অর্থাৎ পিজিএফকোড ক্সকোলোর এবং translator এর বিষয় পরীক্ষা করে দেখতে হবে

আপনি দেখতে পাচ্ছেন পিজিএফ আজ ই ইনস্টল্ করা হয়েছে এরপর দেখুন ট্রান্সলেটর টি ও এখানে আছে
এখন বাকি রইল ক্সকোলোর আসুন এর বিষয় এও পরীক্ষা করে নেওয়া যাক
দেখুন এটিও ইনস্টল্ হয়ে গেছে তাহলে মনে হচ্ছে প্রয়োজনীয় সব প্যাকেজ্ ই ইনস্টল্ করা হয়ে গেছে
চলুন এবার এটিকে কন্ট্রোল ফ7 এর দ্বারা কম্পাইল্ করা যাক
ঠিকআছে এটি সফলভাবে কম্পাইল্ হয়ে গেছে
এখন আমরা এটিকে বন্ধ করে দেব আমাদের এখন আর এটির প্রয়োজন নেই
আমাদের এখন আর এটির প্রয়োজন নেই যে ফাইলটি আমি তৈরী করেছি আমি এবার সেটি ওপেন করব অর্থাৎ খুলব এটিও একটি লেটেক্ ফাইল যার নাম মিকটেক্স আপডেট ডট টেক্স সুতরাং আমি মিকটেক্স আপডেট ডট পিডিএফ ফাইলটিকে দেখব
ঠিক আছে এটি হয়ে গেছে
এটিকে আকারে সামান্য একটু ছোট করা যাক
এটিকে এখানে নিয়ে যাওয়া যাক
এটিকে বড় করলে কি হয় তা লক্ষ্য করুন
এটিকে বন্ধ করা যাক
আপনি দেখতে পাচ্ছেন এখানে তারিখ হিসাবে ৪ ঐ নভেম্বর দেখাচ্ছে
আমি গতকাল ও এটি করার প্রচেষ্টা করছিলাম কিন্তু তখন সফল হইনি
তাই আমি এখন এটিকে পরিবর্তন করে ৫ তারিখ করব এবং এটিকে সেভ্ করব
এবং কন্ট্রোল ফ7 এর দ্বারা কম্পাইল করা যাক লক্ষ্য করুন ফাইল টি পরিবর্তিত হয়ে গেছে
এবার ফাইলটির নীচে যাওয়া যাক
এখন আমরা টিউটোরিয়াল্ এর ধন্যবাদ জ্ঞাপন পর্বে চলে এসেছি
এই টিউটোরিয়াল্ প্রস্তুত করার অর্থ আইটিসি এর ন্যাশনাল মিশন ওন এডুকেশন এর মাধ্যমে এসেছে
এই প্রকল্পের ওএবসাইট্ হল sakshatacআইএন
এই টিউটোরিয়াল্ সম্পর্কে আপনার সুচিন্তিত মতামত kannaniitbacin এ জানালে বাধিত হব
ভবিষ্যতে আমরা spoken tutorialঅর্গ এর মাধ্যমে এই প্রকল্প পরিচালনা করার আশা রাখি
পরিশেষে আমি একটি বিষয় উল্লেখ করতে চাই যে প্রথমবার সম্পূর্ণ আপডেট্ করার জন্য অনেক সময় লাগলেও পৃথকভাবে প্রত্যেক প্যাকেজ্ এর জন্য খুব বেশী সময় লাগে না হয়ত কয়েক মিনিট সময় লাগে কিন্তু প্রথমবার আপডেট্ করতে অনেক সময় লাগতে পারে
উদাহরণস্বরূপ আমি এখানে মিকটেক্ ২৭ ব্যবহার করছি এটির আপডেট্ করতে কুড়ি মিনিট কিংবা আধ ঘন্টা সময়ও লাগতে পারে
সুতরাং আপনি প্রথমে মিকটেক্ এর কোন সংস্করণ ব্যবহার করছেন তার উপর আপডেট্ এর সময় নির্ভর করবে প্রথমবার আপনি কিছু সমস্যারও সন্মুখীন হতে পারেন
পরবর্তীকালে যদি আপনার ইন্টারনেট সংযোগ ব্যবস্থা ভালো থাকে তাহলে পৃথক ভাবে প্যাকেজ্গুলির জন্য অধিক সময় লাগে না
এখানেই এই টিউটোরিয়াল্ এর সমাপ্তি হল
শুভবিদায়